উল্টানো আছে আর লোকজনও অনেকজন আছে রয়েছে।

কইতাম চাইরিদিকের রাস্তাটা দেখান যায়।

এইদিকে হইল মাসের দোকান আছে মাসের বক্স ও কার্টুনের বক্স আছে।

সাইডের দিকে একজন বইয়া রইছে বাইক একটা আছে ঐদিকে সামনে।

এহানে হইতাসে একতা মেয়ে দেখতাসি।

এটা হইতেসে একটা আ কিতা কইতাম একটা ব্রেঞ্চ ।

গাছের গাছের দিয়া বানাইসে ব্রেঞ্চ যে সুন্দর সোফার মতন দেখতে।

কালার করসে এই কালার দিয়া পুরা সুন্দর কইরা রৌদ্রের ম-মদ্যে রাইখা দিসে যাতে এইতা শুকানোর জন্য।

আকাশটা যে সুন্দর লাগে আর আকাশটাও যে মেঘটা ফলাইছে সাডা আর আ--

এখানে দেখি একটা এক সাইডে ঊষা জুয়েলারি ।

মেইয়ে আর ছেলে দুজনেই দাঁড়াইয়া রয়েছে ব আর জামাই সাইডের যে কে যে ডেকোরেট করেছে কি সুন্দর ভাবে ডেকোরেশন করেছে।